সকাল কি আর যাওয়ার possible হ্যাঁ রে হ্যাঁ একদিন বেরোনোই যে যদি ইচ্ছে হয় তো তাহলে দেখা যাবে

হ্যাঁ সেটাই কি খেলি আজকে দুপুরে?

তো মাছের ঝোল করেছিল ভাত ডাল আর ভাজা

আমি আজকে mutton আর ভাত মা করেছিল ব্যাস

তারপর বল কি খবর

দিন ওই সৃজা যেরম mohito বানিয়ে ছিল না ওরকম বানাতে হবে

আমি জানিস recipe টাই ভুলে গেছি

ওইতো প্রথমে একটা কি পাতা দিয়েছিল parsley পাতা আমরা কি পুদিনা পাতা পুদিনা পাতা

তারপর ওর মধ্যে বোধহয় ইয়ে দিয়েছিল বিট নুন হ্যাঁ

তারপরে আর কি দিলো আর তো কিছু দেয়নি

sprite তো সেটা তো দিয়েইছে

আর আমার না মনে নেই রান্নায় তো খুব পটু

তাহলে সেরকমই একদিন plan হোক চল খেতে যাই

হ্যাঁ কতদিন বেড়িয়ে খাওয়া হয় না বলতো সেই school থেকে বেরিয়ে সেই school থেকে বেরিয়ে পাপড়ি চাটের কথা মনে আছে

মানে এমনি পাপড়ি চাট খাওয়া হয় কিন্তু school থেকে বেরিয়ে ওই ওই পাপড়ি চাটটা আর হয় না রে সত্যি কথা পাপড়ি চাট আচার Pepsi আ ভেলপুরি ঝাল মুড়ি ওই

হ্যাঁ আমাদের আমাদের school এর fest এর কথা মনে আছে

school ছিল না college সে যাই হোক ঠিক আছে চল তাহলে একদিন সবাইকে বলি

তাহলে কোথাও একটা সবাই মিলে plan করলেই হয়ে যায়

একদিন ইচ্ছা আছে জানিস তো octopus খেতে যাবো

সেদিন আমি নিয়ে আমিনিয়া তে গেছিলাম ওখানে

ওখানে ওই chicken lollipop উফ ভীষণ ভালো ছিল

কিন্তু শ্যামবাজার আমিনিয়া থেকে এটা একটু average অতটাও ভালো না কিন্তু চলে যায়

সব জায়গায় তো আর same quality হয় না

কি যেন বলবো ভুলে গেলাম

খাওয়ার দাওয়ারের কথা মানে শুরু হলে আর শেষই হতে চায় না আর কি বলবো lang:Engsecondlang:Eng একটা ভাবতে ভাবতেই সময় চলে যাই আমার মা চাউমিনের কথা মনে আছে

ওটা কেউ ভোলে ভাই কতদিন খাইনা কতদিন খাইনা আর তোর আর তোর মায়েরও চাউমিন সাদা চাউমিন খুব খারাপ খেতে ছিল আমি এখন আর ওটাকে খাওয়ার জন্য বলিও না

গড়িয়াতে আমিননিয়া ওই কি বলে আশিয়ানাও ছিল

কিন্তু ওটা উঠে গেছে কিন্তু ভীষণ ভালো ছিল ওখানকার

ambience ambience ও ভালো আর খাবার দাবারও খুব ভালো ছিল

আমি তো খাইনি আমি জানি না তাহলে একদিন ঠিক কর কোথায় যাওয়া যাক

সেই বুঝে আমরা বেরোবো সারাদিন ঘুরবো ফিরব খাবো দাবো বাড়ি চলে আসবো

তোরা বল সবাই মিলে বেরোনোই তো হয় না

কোথায় যাবি ঠিক কর dacres lane নাই পাটুলি যেকোনো একটা জায়গায় dacres lane অনেকটা হয়ে যায় পাটুলির ধারে কাছে ফুটফাট করে গিয়ে খাওয়া যায়

momo momo, pizza ও ভালো হ্যাঁ সেবারই খেলাম ভালোই মনে আছে pizza momos হ্যাঁ হ্যাঁ

ভীষণ ভালো ওরকম একদম mood করে বেরোতে হবে বুঝলি তো

না আমার বাবাকেও একবার biryani করেছিল খুব খারাপ খেতে হয়েছিল ভাই আমি সত্যিই জানি না ওটা তুই জানিস

আমার তো খেয়াল নেই অতো তাও তাও হচ্ছে গিয়ে আমি কিছু কিছু মনে আছে

chicken biryani বানানোর জন্য প্রথমে বাসমতি চাল

পাঁচশো গ্রাম chicken এক কেজি পেঁয়াজ কুচানো দুটো বড় ভাজা পেঁয়াজ বা বেরেস্তা এক কাপ ঠিক আছে আদা রসুন বাটা তিল তিন table চামচ টক দই দেড়শো গ্রাম tomato কুচি একটা আদা লঙ্কা এই কাঁচা লঙ্কা বাটা গোটা

আলু তিনটে বড় হলুদ হচ্ছে গিয়ে half চা চামচ নুন স্বাদ মতো তারপরে আর কি লেবুর রস হ্যাঁ লেবুর রস এক table চামচ তেল ঘি দুশো গ্রাম কেওড়া জল

মিঠা আত মিঠা আতর আর দুধ দেড়শো মিলিলিটার দিলেই হবে শুকনো

আর তুই packet biryani মসলাও ব্যবহার করতে পারিস

হ্যাঁ এখন packet টাই তো চলেই বেশি sunrise দিয়ে biryani মসলাটা করেছে খুব ভালো করেছে

আচ্ছা শোন তারপরে কি করতে হবে chicken পরিষ্কার করে ধুয়ে হলুদ দই নুন মাখিয়ে এক ঘন্টা marinate marinate marinate করে রেখে দিতে হবে ঠিক আছে

problem হচ্ছে network disturb হচ্ছে